গ্রোসারির সমস্ত রকমের জিনিস এখানে পাওয়া যায়।

প্রাকৃতিকের মধ্যে সবুজের মধ্যে পুরো ঘেরা পাহাড়টা। .

প্রত্যেকটা কবিতা খুব ই ভালো। প্রাকৃতিক কবি ওকে বলা যায়।